মনিলিকা সেলুন এবং পাশেরটি পশ্চিমবঙ্গ সরকারের দুগ্ধ বিতরন কেন্দ্র।

সামনে সবুজ গাছপালা দেখা যাচ্ছে এবং তার কিছুটা দূরে একটি ছোট্ট ঢিবি দেখা যাচ্ছে।

একটিতে লেখা রয়েছে রসো বুরনেলো আর একটিতে লেখা রয়েছে--

এবং উপরের ফ্লোরে লেখা রয়েছে রেয়ারস এবং খুব শি শি লাইট দিয়ে সাজানো রয়েছে বিল্ডিং দুটি।

একটি ঝুড়ি নিয়ে ঝুড়ির উপর পাত্র রেখে ফুচকা বিক্রি করছে এবং এবং সেই ফাঁকা জাগা জায়গার চারপাশে--

দুটো বড় বড় ওভেন -এর ওপর দুটো কড়াইয়ে কিছু রান্না করা হচ্ছে ।

কালো কালার এর প্যান্ট পরে রয়েছে।

চাবিয়ে রয়েছে এবং চারদিক থেকে জল ছিটে আসছে ।

স্ক্রু ড্রাইভার ছোট বড় স্ক্রু ড্রাইভার --

একটি বই খাতার দোকান মত দেখা যাচ্ছে।

একটি হলুদ কালার -এর বড় লম্বা বিল্ডিং -এর সামনে--

একজন কালো ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে।